ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ উইন্ডোর ধরন পরিবর্তন সম্পর্কে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি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
না হলে আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন বেসিক ডেসক্রিপশন ওএফ ব্লেন্ডার ইন্টারফেস
আমরা ব্লেন্ডার ইন্টারফেসে উপস্থিত উইন্ডোর বিভিন্ন ধরন দেখেছি
এই উইন্ডোজের আকার বদলানো যেতে পারে
আউটলাইনর উইন্ডোর বাম প্রান্তে মাউস কার্সার নিয়ে যান
আমরা একটি ডাবল হেডেড অ্যারো দেখি
এখন বাম ক্লিক করুন এবং মাউস ড্রেগ করুন
মাউস সরার সাথে সাথে আউটলাইনর উইন্ডোর আকার পরিবর্তন হয়ে যায়
এখন মাউস কার্সার আউটলাইনর উইন্ডোর নীচের প্রান্তে নিয়ে যান
আমরা আবার একটি ডাবল হেডেড অ্যারো দেখি
এখন বাম ক্লিক করুন এবং মাউস ড্রেগ করুন
মাউস সরার সাথে সাথে আউটলাইনর উইন্ডোর আকার পরিবর্তন হয়ে যায়
এইভাবে ব্লেন্ডার ইন্টারফেসে যে কোনো উইন্ডোর আকার পরিবর্তন করতে পারি
এখন দেখি যে ব্লেন্ডার ইন্টারফেসের বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল কিভাবে করে
3ডি ভিউয়ের বাম কোণায় যান
এখানে ইউপি এবং ডাউন অ্যারোর বোতাম রয়েছে যা বর্তমান এডিটরের ধরন প্রদর্শন করে
বোতামে বাম ক্লিক করুন
বিভিন্ন বিকল্পের সাথে একটি মেনু প্রর্দশিত হয়
এটি হল এডিটর টাইপ মেনু
এই মেনু ব্লেন্ডার ইন্টারফেসে প্রত্যেক উইন্ডোর বাম কোণায় উপস্থিত
এবং বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল করার জন্য এটি ব্যবহার করা হয়
আপনার মাউস মেনু বিকল্পে নিয়ে যান
শর্টকাটের জন্য আপনি আপনার কীবোর্ডে ইউপি এবং ডাউন অ্যারো কী ব্যবহার করতে পারেন
উভ ইমেজ এডিটর এ বাম ক্লিক করুন
3ডি ভিউ উভ ইমেজ এডিটর এ পরিবর্তিত হয়ে যায়
আবার এডিটর টাইপ মেনুতে বাম ক্লিক করে 3ডি ভিউ নির্বাচন করুন
এখন আমরা আবার 3ডি ভিউতে আছি
সুতরাং এইভাবে আপনি এডিটর টাইপ মেনু ব্যবহার করে বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল করতে পারেন
ডিফল্ট 3ডি ভিউ ৪ ভাগে ভাগ করা যেতে পারে
3ডি ভিউ বিভক্ত করার দুটি উপায় রয়েছে
প্রথমে এডিটর টাইপ মেনুর আগে 3ডি ভিউয়ের নীচে বাঁদিকের কোণায় ভিউ তে বাম ক্লিক করুন
উপর থেকে দ্বিতীয় বিকল্পটি নির্বাচন করুন টগল কোয়াড ভিউ
শর্টকাটের জন্য Ctrl Alt এবং Q টিপুন
3ডি ভিউ ৪টি বিভিন্ন ভিউতে বিভাজিত হয়
টপ ভিউ ফ্রন্ট ভিউ রাইট ভিউ এবং ক্যামেরা ভিউ
ব্লেন্ডারে মডেলিং এবং এনিমেট করার জন্য আপনি এটি খুব প্রয়োজনীয় মনে করবেন
কোয়াড ভিউ অক্ষম করার জন্য Ctrl Alt এবং Q টিপুন
স্পেস বার টিপুন এবং সার্চ ক্ষেত্রে টগল টাইপ করুন
সূচী থেকে টগল কোয়াড ভিউ বিকল্পটি নির্বাচন করুন
এটি কোয়াড ভিউ সক্রিয় করার দ্বিতীয় পদ্ধতি
কোয়াড ভিউ আবার অক্ষম করার জন্য Ctrl Alt এবং Q টিপুন
আমরা আবার ব্লেন্ডারের ডিফল্ট ক্যামেরা ভিউ তে রয়েছি
ডিফল্টরূপে ব্লেন্ডার ইন্টারফেসে উপস্থিত রয়েছে এই পাঁচটি পৃথক উইন্ডোজ ছাড়া আপনি ক্ষেত্র বিভক্ত করে ব্লেন্ডার ইন্টারফেসে নতুন উইন্ডোস ও যুক্ত করতে পারি
এখানে এটি করার দুটি উপায় রয়েছে
আমি এটি আউটলাইনর উইন্ডোতে প্রদর্শিত করছি
মাউস কার্সারকে আউটলাইনর উইন্ডোর নীচে বাম কোণায় তিন তির্যক রেখায় নিয়ে যান যতক্ষণ প্লাস চিহ্ন প্রদর্শিত না হয়
বাম ক্লিক ধরে রেখে মাউসকে ডান দিকে টেনে আনুন
এখন আউটলাইনর উইন্ডো দুটি নতুন প্যানেলে বিভাজিত হয়
প্রতিটি নতুন প্যানেলে এদের নিজস্ব টুলসের সেট রয়েছে
আবার দুটি নতুন প্যানেল একসাথে একত্রীকরণের জন্য আমরা একই পদ্ধতি ব্যবহার করি
ডান প্যানেল আবার বামের সাথে জোড়া আবশ্যক
মাউস কার্সারকে আউটলাইনর প্যানেলের নীচে বাম কোণায় তিন তির্যক রেখায় নিয়ে যান যতক্ষণ প্লাস চিহ্ন প্রদর্শিত না হয়
বাম ক্লিক ধরে রেখে মাউসকে বাম প্যানেলের দিকে টেনে আনুন
প্যানেল ছায়াময় এবং একটি স্পষ্ট তীর চিহ্ন এর উপর প্রদর্শিত হয়
বাম ক্লিক ছেড়ে দিন
দুটি উইন্ডো একত্রিত হয়েছে
এখন উইন্ডোর ক্ষেত্র বিভক্ত করতে দ্বিতীয় পদ্ধতি দেখি
প্রথমে আমরা আউটলাইনর উইন্ডো অনুভূমিকভাবে বিভক্ত করব
ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত হওয়া পর্যন্ত আপনার মাউস কার্সারকে আউটলাইনর উইন্ডোর বাম প্রান্তে নিয়ে যান
আরো চিনহে ডান ক্লিক করুন
স্প্লিট আরিয়া তে বাম ক্লিক করুন
আপনার মাউসকে আউটলাইনর উইন্ডোর মাঝখানে ড্রেগ করুন
ডাবল হেডেড অ্যারোর সাথে একটি অনুভূমিক রেখা প্রদর্শিত হয়
জায়গাটি স্থির রাখার জন্য বাম ক্লিক করুন
আউটলাইনর উইন্ডো এখন দুটি নতুন অনুভূমিক প্যানেলে বিভাজিত হয়
ঠিক আগের মতই প্রতিটি প্যানেলে এদের নিজস্ব টুলসের সেট রয়েছে
এখন একই ভাবে নতুন প্যানেল একসাথে জোড়া যাক
ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত হওয়া পর্যন্ত আপনার মাউস কার্সারকে দুটি নতুন প্যানেলের মধ্যে অনুভূমিক প্রান্তে নিয়ে যান
ডান ক্লিক করে জয়েন আরিয়া নির্বাচন করুন
মাউস উপরে বা নীচে যে কোনো একটি প্যানেলে নিয়ে যান
আমি নীচের প্যানেল নির্বাচন করছি
নির্বাচিত প্যানেল ছায়াময় এবং একটি স্পষ্ট তীর চিহ্ন এর উপর প্রদর্শিত হয়
ছায়াময় প্যানেলে বাম ক্লিক করুন
দুটি প্যানেল আবার একসাথে জুড়ে গেছে
এখন আউটলাইনর উইন্ডো উল্লম্বভাবে বিভক্ত করার চেষ্টা করুন এবং নতুন প্যানেল আবার একসঙ্গে যুক্ত করুন
ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত হওয়া পর্যন্ত আপনার মাউস কার্সারকে আউটলাইনর উইন্ডোর নীচের প্রান্তে নিয়ে যান
আরো চিনহে ডান ক্লিক করুন
স্প্লিট আরিয়া তে বাম ক্লিক করুন
আপনার মাউসকে আউটলাইনর উইন্ডোর মাঝখানে ড্রেগ করুন
ডাবল হেডেড অ্যারোর সাথে একটি উল্লম্ব রেখা প্রদর্শিত হয়
জায়গা স্থির রাখতে বাম ক্লিক করুন
আউটলাইনর উইন্ডো এখন দুটি নতুন উল্লম্ব প্যানেলে বিভাজিত হয়
মাউস কার্সারকে দুটি নতুন প্যানেলের মধ্যে উল্লম্ব প্রান্তে নিয়ে যান যতক্ষণ ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত না হয়
ডান ক্লিক করে জয়েন আরিয়া নির্বাচন করুন
মাউস ডান বা বাম একটি প্যানেলে নিয়ে যান
আমি ডান প্যানেল নির্বাচন করছি
নির্বাচিত প্যানেল ছায়াময় এবং একটি স্পষ্ট তীর চিহ্ন এর উপর প্রদর্শিত হয়
ছায়াময় প্যানেলে বাম ক্লিক করুন
দুটি প্যানেল আবার একসাথে জুড়ে গেছে
এখন প্রোপারটিস উইন্ডোতে বিভিন্ন প্যানেলের স্থান পুনরায় ব্যবস্থিত করা দেখি
উদাহরণস্বরূপ আমরা লেয়ার্স প্যানেল রেন্ডার প্যানেলের সবচেয়ে উপরের ভাগে চাই
মাউস কার্সারকে লেয়ার্স প্যানেলের সবচেয়ে উপরের ডানদিকের কোনায় তিন তির্যক রেখায় নিয়ে যান
বাম ক্লিক করুন এবং ধরে থাকুন এবং আপনার মাউস উপরের দিকে ড্রেগ করুন
লেয়ার্স প্যানেল রেন্ডার প্যানেলের উপরের ভাগে স্থানান্তরিত হয়
এখন দেখি যে ব্লেন্ডারে কোন বিশেষ উইন্ডো ম্যাক্সিমাইজ বা পূর্ণ স্ক্রীন মোডে স্যুইচ কিভাবে করে
মাউস কার্সার যে কোনো উইন্ডোতে নিয়ে যান
আমি 3ডি ভিউ নির্বাচন করছি
আপনার কীবোর্ডে Ctrl এবং ইউপি অ্যারো বোতাম টিপুন
3ডি ভিউ এখন পূর্ণ স্ক্রিন মোডে ম্যাক্সিমাইজ হয়ে গেছে
পূর্ণ স্ক্রীণ মোড থেকে বেরোতে Ctrl এবং ডাউন অ্যারো কী টিপুন
আমরা ব্লেন্ডারের ডিফল্ট ভিউতে ফিরে এসেছি
এটি যে কোনো উইন্ডোতে করা যেতে পারে
এইভাবে ব্লেন্ডারে যে কোনো উইন্ডোর আকার পরিবর্তন বিভিন্ন উইন্ডো মধ্যে টগল উইন্ডো বিভক্ত এবং আবার একসাথে জুড়তে পারি
এখন একটি নতুন ফাইল তৈরি করে কোয়াড ভিউতে 3ডি ভিউ টগল করার চেষ্টা করি
আউটলাইনর উইন্ডো বিভক্ত করুন এবং আবার নতুন প্যানেল যুক্ত করুন
প্রোপারটিস উইন্ডোতে আউটপুট প্যানেলকে রেন্ডার প্যানেলের উপরের ভাগে নিয়ে যান
এবং 3ডি ভিউ পূর্ণ স্ক্রীন মোডে ম্যাক্সিমাইজ করুন
এই প্রকল্পটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র সার্টিফিকেট দেয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি